মূলত এখানে ফরেস্ট আসে চারপাশে অনেক গাছপালা।

এটা হচ্ছে একটা মন্দির মন্দিরে অনেক লোক আসে প্রার্থনা করতে.

খুব সুন্দর প্রকৃতি সবুজে ঘেরা.

অনেক ধরনের মদ রইছে .

অনেক ধরনের মদ এগুলো মানুষেরা খায় নেশা করে.

এটা একটি খুব সুন্দর বাড়ি।

এটা হচ্ছে একটি আইসক্রিম কেকের দোকান.

এখানে আড্ডা লেখা আছে একটি বাংলা লেখা অক্ষরে .

সব জিনিসই কাজের জিনিস এটা একটা ইস্টোর রুম ।

এখানে অনেক ধরনের অনেক কিছুই আছে.

পিংক কালার রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার দেওয়া আছে খুব সুন্দর লাগছে।

এটা একটা দোকান এখানে অনেক কিছুই পাওয়া যায় অনেক মানুষ আসে এখানে খুব সুন্দর দেখতে.

অনেক কিছুই আছে এই দোকানে।

এটা একটি পার্ক পার্কে অনেক লোকই আসে ঘুরতে.

নৌকাতে লোক উঠে অনেক হুরাহুরি করে খুব আনন্দও করে .

মানুষেরা এখানে আসে তার নিজস্ব পছন্দজনক জিনিস নিতে খুব সুন্দর দৃশ্য.

এখানে রাতের বেলা মানুষেরা ইনজয় করছে অনেকে প্রে করতে আসসে ।

গ্রাউনে একটি ভলিবলের দুটি পোস্ট রইছে.

খুব সুন্দর প্রকৃতি সবুজে ঘেরা।

চারদিকে ফুল অনেকগুলোই আছে এখানে .

বেশ বড় এই ফুলের বাগান ইনি জল দিচ্ছে।

এটা হচ্ছে কালচিনির মডেল ইস্কুল .

এটা হচ্ছে একটা তিনতালা বাড়ি বাড়িটা এখনো রেডি হয়নি .

কাজ বন্ধ রয়েছে বাড়ির সামনে একটি যিশুখ্রিস্টান খ্রিস্টানের একটি ইসে দেখতে পারছি ।

যেখানে খ্রিশ্চান লোকেরা প্রে করে।

এটা হচ্ছে একটা ফোয়ারা খুব সুন্দর দেখতে.

উপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে।

একটা নদী দেখতে পাচ্ছি চারদিকে গাছ আকাশ মেঘলা মেঘলা আকাশ।

এটা ডিস্কো এখানে সবাই আসে ইনজয় করতে.

খুব সুন্দর এখানে ড্রিংকস অনেক রকমের ড্রিংকস পাওয়া যায় খুব সুন্দর জায়গা এটা।

একটা সেলুন দোকান এখানে ছেলেরা আসে নিজের পছন্দ মতো হেয়ার কাট করতে।

খুব সুন্দর এখানে পাইপ ওর তারপর টেংকি অনেক কিছুই পাওয়া যায়.

অনেক বড় ইস্পিকার খুব সুন্দর এখানে গান বাজনা বাজে ডি_জে বাজে .

মানুষের বসার জায়গা করা আছে বাচ্চাদের খেলনার জায়গা করা আছে।

এটা একটা দোকান এখানে চার্জার হেডফোন অনেক ধরনের জিনিস পাওয়া যায় ।

সবাই এখানে আসে নিজের পছন্দজনক জিনিস নিতে খুব সুন্দর দেখতে ভালো লাগছে।

পাশে একটি পান দোকান দেখতে পাচ্ছি।

খুব সুন্দর লাগছে মহিষ দুটি অনেক বড় কালো দেখতে।

এখানে একটা কংক্রিট কাজ চলছে সম্ভবত ছাদ ঢালাই হচ্ছে.

এ এটা একটা হচ্ছে এয়ারপোর্ট .

এখানে একটা ইন্ডিগো বড়ো প্লেন দাঁড় করানো আছে.